পোস্ট ভ্যারিয়েবলের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এখানে আমি একই কোড ব্যবহার করতে যাচ্ছি যেমন getপিএচপি পৃষ্ঠা রূপে
একই যেমন আমি গেট ভ্যারিয়েবল টিউটোরিয়ালে করেছি
যদি আপনি এটি ইতিমধ্যে না দেখে থাকেন তাহলে দেখুন এবং তারপর এই টিউটোরিয়ালটি দেখুন
আপনি এইসব কোড সম্পর্কে জানতে সক্ষম হবেন
যদি আপনি এই কোড সম্পর্কে ইতিমধ্যেই জানেন এবং গেট টিউটোরিয়াল দেখেননি তবুও আমাদের সাথে যোগ দিতে আপনাদের স্বাগত
আমি আগের মত আমার গেট এর সাথে আমার পৃষ্ঠা পেয়ে গেছি
আমি postপিএচপি নামক একটি নতুন ফাইল পেয়ে গেছি
বাস্তবে আমি যা করতে চাই তা হল এটিকে পোস্ট রূপে বদলাতে এবং পোস্ট ভ্যারিয়েবল রূপে পোস্ট করতে
তাই খুব সহজ ও তার্কিক ভাবে আমি শুধু এর মাধ্যমে যাবো এবং এটিকে পোস্টে বদলাবো
এবং এখানে আমরা গেট এর পরিবর্তে পোস্ট বলবো এবং এটি কাজ করবে
চলুন আপনাকে আমার পোস্ট পৃষ্ঠা দেখাই
এখানে কিছুই নেই
সেখানে প্রশ্ন চিহ্ন নেই
চলুন এলেক্স লিখি এবং এখানে টিপি
কিন্তু কিছুই সামনে আসেনি
মনে রাখুন যদি আপনি অন্য ফাইলের উপর কাজ করছেন আপনার অ্যাকশন বদলানো দরকার
এটি রিফ্রেশ করি
আমি এলেক্স দেখতে পারি
চলুন এখানে টিপি এবং এটি হল হেলো আলেক্স
এখন আমরা postপিএচপি ফন্টে আছি এবং সেখানে কোনো প্রশ্ন চিহ্ন নেই
কিছু নেওয়া হয়েছে
এটি পোস্ট ভ্যারিয়েবলের ভিতরে সঞ্চিত করা হয়েছে
কিন্তু এই দুটি ইউসার কেন দেখাচ্ছে না
এটি একেবারে দারুন হবে যদি আমরা পাসওয়ার্ড বলতে পারি
চলুন এটিকে পাসওয়ার্ড বলি
আমি এখানে বলবো থ্যাংকস ফোর থে পাসওয়ার্ড এবং ফিরে যাই
এবং এখনযা আপনি দেখতে পারেন এটি পাসওয়ার্ডের জায়গা
তাই আমি আমার পাসওয়ার্ড হিসাবে 123 লিখবো এবং এখানে টিপব
এটি বলে থ্যাংকস ফোর থে পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ডের জন্য ধন্যবাদ
এটি সঞ্চিত হয়েছে
তাই এটা ব্যবহার করা যেতে পারে
আমি ব্যবহার করতে পারি যদি আমি চাই
আমি ওটি একটু বদলে দেই
তাহলে এটি অধিক বোঝা যায়
রিফ্রেশ করুন এবং তথ্য আবার পাঠান
123 এখানে টিপুন এবং এটি দেখাচ্ছে না
আপনার এই জিনিসগুলি যাচাই করা উচিত
এটি ভুল করার জন্য সহজ
123 লিখি
এখানে টিপি এবং এটি বলে থ্যাংকস ফোর থে পাসওয়ার্ড এবং এটি আমাকে আমার পাসওয়ার্ড দিয়েছে
এটি প্রমান করে যে এটি সবদিকে করা হয়েছে এবং পোস্ট ভ্যারিয়েবলে সঞ্চিত করা হয়েছে
কিন্তু এই ইউসার দেখানো হইনি যা বোঝাতে পারতো
কারণ সেগুলিকে ব্লক হিসাবে রাখার কোনো মানে নেই
তারা কোন ভাবেই পাঠযোগ্য নয়
এবং এটিকে এখানে ওখানে রাখার কোনো মানে নেই কারণ জনগণ আপনার পাসওয়ার্ড পড়তে পারে
তাই আপনার ইন্টারনেট বিবরণ দেখা জনগনের জন্য খুব সহজ হবে
এবং দেখুন আপনি আপনার পাসওয়ার্ড লিখেছেন
কিন্তু এইদিয়ে জনগণ আপনার একাউন্ট ব্যবহার করতে পারে
তাই আপনি এই পোস্ট দেখতে পারেন
এর ব্যবহার ফাংশনের জন্য করা হয়এছাড়াও মাত্রা যা এর মাধ্যমে পাঠানো যেতে পারে
তাই যদি উদাহরণস্বরূপ আমার পাসওয়ার্ড বাস্তবে দীর্ঘ ছিল ধরুন 100 অক্ষরের উপর তবুও এটি গ্রহণ করা হবে
কিন্তু গেট ভ্যারিয়েবলে আপনার কাছে শত অক্ষরের সীমা আছে
তাই পোস্ট এইভাবে উপযোগী
কিন্তু আপনি যদি জিনিসগুলি মূল্যায়ন করছেনযেমনকি কিছু জিনিস আলাদা করার চেষ্টাআপনি গেট ভ্যারিয়েবল ব্যবহার করতে পারেন
শুধু দেখার জন্য যদি আপনার তথ্য এর মাধ্যমে যাচ্ছে
তাই মূলত এটি একটি পোস্ট ভ্যারিয়েবল
আপনি এর ব্যবহার প্রকল্পে ফর্ম জমা করার জন্য করবেন
এখন আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
দেখার জন্য ধন্যবাদ